এখানে একটি গেট আছে এবং বড় গেট আছে গেটের সামনে একটি ব্যানার লাগানো আছে।

একটি মূর্তি দেখতে পাচ্ছি মূর্তিটি সোনালী রঙের এবং মূর্তিটির পিছনে--

মুখ। দোকানে অসংখ্য জিনিস পত্র আছে দেখা যাচ্ছে।

এখানে একটি বাগান দেখতে পাচ্ছে এবং বাগানে অসংখ্য গাছপালা।

লেখা আছে সমীব় বুক স্টল হ্য়াঁ এবং এই দোকানে সামনেই পর্দা দিয়ে পর্দা দেওয়া আছে।

এছাড়া ভেতরে অসংখ্য বই দেখা যাচ্ছে এবং বাইরেও অনেক বই দেখা--

পাখা আছে এছাড়াও নানা রকমের জিনিসপত্র দেখতে পাচ্ছি।

এবং এখানে লেখা আছে এটি একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র।

এখানে একটি রাস্তা আছে এবং রাস্তার চারিদিকে--

বাজার বসেছে। একটি লোক বাজার করছে।

এবং টিচার সেগুলি প্রদক্ষন করছেন।

ছাড়াও চারিদিকে নানান রকম গাছ এবং আকাশে সাদা তুলোর মত মেঘ আমরা দেখতে পা--

এখানে একটি বড় রাস্তা আমরা দেখতে পাচ্ছি এবং সামনেই একটি বিশাল বড় গেট ।

রাস্তার পাশে একটি বড় খুঁটি আছে।